সেখানে অনেকগুলু ফ্রিজ রাখা আচে লাল রঙ্গের গুলাপি রঙ্গের কালো রঙ্গের।

সামোনে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে এবং চারপাশে অনেক সবুজ গাস রয়েসে।

উপরে অনেকগুলো বিস্কুট রাখা আছে এবং বক্সের মইধ্যে অনেকগুলো মিষ্টিও রাখা আসে।

এবং একটি বাদামি রঙের চেয়ারও দেখা যাচ্চে।

সেখানে উপরে অনেকগুলো টারা টায়ার রয়েসে।

অনেকগুলো চেয়ার টেবিলও দেখা যাচ্ছে এবং দুজন লোক বসে আছে।

এখানে একটি রাত্রিবেলার দৃশ্য দেখা যা--

এহানে একটি বাইরের দৃশ্য দেখা যাচ্চে।

সামনে একটি সবুজ রংগের বড়ো গাছও রয়েছে এবং সামনে একটি ভারতের জাতীয় পতাকাও রয়েসে।

এখানে একটি ঔষধালয়ের বাইরের দৃশ্য দেখা যাচ্ছে।

চারিপাশে সবুজ রঙ্গের অনেকগুলো গাস আসে।

চারিপাশে বড় বড় সবুজ রংয়ের গাছও দেখা যাচ্ছে এবং ছোট ছোট গাছও দেখা যাচ্ছে।

এখানে একটি বাইরের দৃশ্য দেখা যাচ্ছে।

যেখানে একটি বাচ্চা হাতে পাইপ নিয়ে গাসে জল দিচ্ছে।

বাচ্চাটি পরনে লাল রংগের পোশাক এবং গিয়া রংগের প্যান্ট এবং কালো রংগের চপ্পল রয়েছে।

সেহানে ছুটো ছুটো সবুজ রঙ্গের গাসও রয়েছে এবং বড় বড় সবুজ রঙ্গের গাসও দেখা যাচ্ছে।

পাশে কয়েকগুলি ছুটো ছুটো জানালাও রয়েসে।

এখানে একটি বাইরের দৃশ্য দেখা যাচ্চে সেখানে একটি হাতিও রয়েচে।

সেখানে অনেকগুলো ছুটো ছুটো গাসও রয়েছে।

সিঁড়ি আসে তার সামোনে একটি ব্যানার লাগানো রয়েসে।

যাহানে জল বয়ে যাচ্চে এবং চারিপাশে সবুজ গাসও দেকা যাচ--